এখানে একটি এল.আই.সি. -র বিল্ডিং দেখা যাচ্ছে তার ওপরে আকাশটাও খুব সুন্দর।

সব মিলিয়ে দৃশ্যটি খুব সুন্দর হয়ে উঠছে |

সামনেই দেখা যাচ্ছে একটি আইসক্রিম - এর দোকান। হয়তো এখানে অনেক ভ্যারাইটি রকমের আইসক্রিম - ও পাওয়া যায় পাশেই রয়েছে একটি--

এখানে অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে ।

এখানে দুটি নৌকা দেখা যাচ্ছে। এখানে বহু যাত্রী বসে রয়েছে ।

দেখে জায়গাটা খুবই ভালই লাগছে |

এটি বই খাতার দোকান বলে মনে হচ্ছে ।

মা কালীর মূর্তিটি বেশ ভালো লাগছে ।

দেখা যাচ্ছে পাশে একটি গাছও রয়েছে |

খুব ভালো লাগছে দৃশ্যটা দেখে

কিছু গাছ দেখা যাচ্ছে যেগুলো দেখতে বড়ই অপূর্ব লাগছে।

গাছগুলো দেখে খুবই সুন্দর লাগছে অপরূপ লাগছে সৌন্দর্যটা--

আমরা একটি দোকানের সামনে রয়েছি জিনিস দোকানটির নাম হল--

তারমধ্যে সামনের মোরগটি খুবই সুন্দর দেখতে ।

সে নদীটির মধ্যে পরছে এবং ছোট ছোট ঘাস রয়েছে।

এখানে একটি মানুষ সেতুর ওপরে দাঁড়িয়ে রয়েছে।

হেলিকপ্টার -টিকে খুব সুন্দর দেখতে লাগছে ।

দূর থেকে কিছু গাছ গাড়ি ইত্যাদি দেখা যাচ --